ততবারই উহ Lucifer এর গুলি লেগেছে, রক্ত বেরিয়েছে। এবং Lucifer সেটা বুঝতে পারত না কেন কিকরে হত। এবং তার ভাই এসে বলেছিল

মানে Lucifer এর যে বাবা, সে হচ্ছে god । মানে উম ভগবান আর কি। ভগবান। ভগবানের ওই উম ছেলের নাম ছিল Lucifer, সে নরকে ছিল কারণ নরকে থাকার কারণ হচ্ছে Lucifer ছোটবেলায় কি বেশ একটা অন্যায় করেছিল, তার কারণে Lucifer কে মানে সাজা দিয়েছিল। তার জন্যে সে নরকে থাকত আর কি। আচ্ছা নরকে থাকার পরে হম তারপরে সে পৃথিবীতে আসে। এসে অনেক বছর থাকে। প্রায় পঞ্চাশ একশো বছর তার বেশি উম এবং তার এর Lucifer এর যে এর একটা বান্ধবী ছিল মানে ওই নরকের দেবতার যে একজন বান্ধবী ছিল, সেও মানে একজন আত্মা। তার গায়ে কোন রক্ত মাংস কিছু নেই। এর ফলে তাদের দুজনের মধ্যে ভালই চলছিলো। এবং এর তার যে বান্ধবী, মানে Lucifer এর যে বান্ধবী, খুব close বান্ধবী, সে তার সাথে সব মানে share করত। মানে বন্ধুর চোখে দেখত তাকে। তার খুব উম উহ মানে কামবাসনার ইচ্ছা। সে প্রতিটা ছেলের সাথে কামবাসনা করেছে। এবং তার কোন ছেলের প্রতি interest থাকে না পরে গিয়ে। তার interest টা জাগে একটি মেয়ের প্রতি। মানে Lucifer এর পুরনো বউ, যাকে উপর থেকে বানায়নি। কিন্তু Lucifer তাকে জোর করে বিয়ে করেছিল এবং তারা দুজনা কোনদিনও সুখে থাকেনি। তাদের divorce হয়। মানে ভগবানের আর কি ছাড়াছাড়ি আর কি যেটাকে বলে সেটা হয়। হওয়ার ফলে উপর থেকে এর মানে ভগবান ঠিক করে যে উহ ওই মেয়েটিকে বাছা হোক। আচ্ছা বাছার পরে Lucifer যখন পৃথিবীতে আসে তখন ওই মেয়েটির সাথে Lucifer এর পরিচয় হয়। Lucifer পরিচয় হওয়ার পরে উহ ওই থানার মানে ওই police টার সাথে সব case উদ্ধার করত। একদিন হট করে একটা উম মানে গুন্ডা আর কি হম সে Lucifer এর বউ কে kidnap করে। এবং kidnap করার পরে এর তাকে সে ছাড়াতে যায়। এর মধ্যে অনেক কিছু হয়ে যায়। Lucifer এর দাদার একটি ছেলে হয়। হওয়ার পরে মানে সেও তো উহ ভগবান। তাই তার মানুষের সাথে একজন মেয়ে মানুষের সাথে তার উম মানে উম বিয়ে সে বিয়ে করে। এবং বিয়ে করার পরে সে উম Lucifer এর যে মেয়ে, তাকে সে মানে সে উম বদমাশ লোকটা জানার পরে Lucifer এর মেয়েকে kidnap করে। করার পরে Lucifer এর মেয়ের একটি ডানা ছিল Lucifer Lucifer এর মেয়ের যে ডানাটি ছিল, সেটিকে বেঁধে রাখে। সেইগুলো ছিল কাচের। মানে একমাত্র Lucifer কে মারা যাবে ওই ডানা দিয়ে। তারজন্যে Lucifer কে মারার জন্যে সে এই ডানা গুলো ভেঙ্গে ভেঙ্গে রেখে দেয়। এবং সে লোকটি উম ডানাগুলো Lucifer এর body র মধ্যে ঢুকিয়ে দেয়। এবং ঢোকানোর ফলে Lucifer খুব আহত হয়। সেগুলো দেখার পরে Lucifer এর যে বউ ছিল আর কি, police মানে officer, সে

মানুষটিকে মেরে ফেলে, এবং Lucifer এর মেয়ে সেই এর দেখে Lucifer এর উম Lucifer কে বলে যে 'বাবা, এর হম আমি আসছি'। তাই বলে Lucifer এর মেয়ে তার ডানার থেকে একটি পালক মানে কাচের টুকরো যে পালক, ওই পালক ভেঙ্গে ওই লোকটিকে মেরে ফেলে। এবং তার গলা টিপে তার ভয়ঙ্কর রূপ দেখায়। এটি একমাত্র Lucifer এর ছিল। সেটা দেখার পরে Lucifer খুব ভয় পেয়ে যায়। আর বলেছিল, 'মা, আমি চাইনা যে উম তুই আমার মত হোস। আমি চাই তুই তোর মার সাথে থাক।' কেননা ভবিষ্যতে দেখানো হয়েছিল যে Lucifer নরকে ফিরে যায় এবং Lucifer কোনোদিনও পৃথিবীতে আসেনি। এবং সেই কারণেই এর Lucifer এর মেয়ে রেগেছিল, কেননা সে ছোটবেলার থেকে দেখেনি তার বাবা কেমন এবং কে। এবং Lucifer এর মেয়ে যখন ভবিষ্যতের থেকে আসে, তখন Lucifer ও খুব চমকে গেছিল এবং সে চমকে যাওয়ার ফলে সে বলেছিল 'তুমি আমার বাবা হও'। Lucifer কোনোদিনও বিশ্বাস করতে পারেনা কেননা এর তাদের কোনোদিনও ছেলেমেয়ে হয়না।

মেয়ে হতে পারে ভবিষ্যতে। এতে আশ্চর্যের কিছু নেই। এবার Lucifer তখন জানত না যে Dane এর সাথে উম মানে Dane যে police মানে উম police যে মহিলাটা তার সাথে তার ভবিষ্যতে বিয়ে হবে। সে জানত না। এবং সে কোনোদিনও চায়নি যে বিয়ে হবে। যে কারোর সাথে ওর বিয়ে হোক। কিন্তু সে জানত না। তার ফলে সে ভবিষ্যতের থেকে যখন এসে বলেছিল যে তুমি আমার মা এবং তুমি আমার বাবা, দুজনকে যখন বলেছিল, তখন দুজনেই খুব চমকে গেছিল। এবং দুজনার চমকে যাওয়ার ফলে দুজনাই জিজ্ঞেস করছিল তুমি ঠিক করে বল তোমার কোথায়?

অনেক মারামারি হয় এবং উম আস্তে আস্তে সব ঠিক হয়। Lucifer গিয়ে সব জায়গায় খোঁজ নেয়- London US যেখানে যা দেশ ছিল সেখানে গিয়ে খোঁজ নেয় যে তার কোন মেয়ে আছে নাকি। মানে Lucifer যার সাথে আজ পর্যন্ত মানে হম শুয়েছে আর কি তার কোন ছেলেমেয়ে হয়েছে নাকি। তা একজনার শুধু একটি মেয়ে হয়েছিল এবং সে বাড়ির থেকে চলে গেছিল এবং সেটা শুনে Lucifer খুব ভয় পেয়ে গেছিল কেননা এর তাকে একজন মেয়ে এসে বলছে তুমি আমার বাবা হও এবং সে কোথা থেকে এসেছে সেও জানে না। এবং যে মেয়েটা চলে গেছিল তার উম মা বলেছিল যে আমার মেয়ে চলে গেছে, আমার মেয়ে এখনও বাড়ি ফেরেনি। আর মেয়েটা আহ Lucifer এর কিনা তাও সেটা জানত না ও। এবার Lucifer সে খোঁজ নিতে নিতে নিতে নিতে সেই লোকটির বাড়ি যায়। লোকের বাড়ি গিয়ে ওই মেয়েটির নাম নেয়। বলছে উহ আপনি কে? তখন Lucifer বলে 'তুমি কি আমার মেয়ে? ' বলছে 'কেন আমি আপনার মেয়ে হতে যাব কেন? '

শান্তির নিশ্বাস নেয় আর কি। নিয়ে বলে 'যাক, আমার কোন মেয়ে নেই। বাঁচা গেছে।' এসব বলার পরে Lucifer আস্তে আস্তে ফেরত, যখনই ফিরে আসে, কেননা ওই police officer কে তিনি তখন কিছু বলে যাননি। তখন তাদের মধ্যে বিয়ে হয়ে গেছিল কোনকিছু বলে যায়নি। সেই কারণে সে প্রচণ্ড রেগে গেছিল। এবং Lucifer এর যে ভাই তাকে একটা অস্ত্র দিয়েছিল, তার নিজস্ব অস্ত্র, সেই অস্ত্রটা তার হাতে ছিল। সেটা থাকার ফলে তার যে অল্প শক্তি সেটা ভয়ঙ্কর রূপে পরিণত হয়। এবং তার phone এ যে, তার হাতে একটি phone ছিল। আহ তার ডান হাতে ছিল অস্ত্রটি আর বাঁ হাতে ছিল phone টি। যখন সে আসে Lucifer এর কাছে, তখন প্রচণ্ড রেগে ছিল এবং দুইহাত মুঠ করে ছিল। এবং তখন phone টি ভেঙ্গে যায়। এবং এই এগুলি দেখার পরেই আমরা দেখতে পারি যে Lucifer হট করে একদিন vanish । কোন কিচ্ছু নেই এবার একটি মহিলা মানে Lucifer এর যে ভাই, তার যে বউ, উম তিনি একজন doctor । Lucifer এর যত tension, depression যখন আসত, তখন Lucifer তার কাছে যেত এ সবকিছু পরামর্শ নিত

কুড়িটি বই। এবং এর একটি page এর কম করে দশ হাজার পাঁচ হাজার করে page । এবং তিনি সেটি তার নিজে হাতে লেখেন এবং লেখার পরে তিনি যখন দেখতে পান যে তিনি ভবিষ্যতে মানে উম ভগবান হবেন না, তখন তিনি খুব আশ্চর্য হন। এবং Lucifer এর যে বান্ধবীটা ছিল, তার বিয়ে হয়ে যায়। এবং তার বিয়ে হয় Lucifer এর যে পুরনো ex wife তার সাথে এবং সে সেসব দেখার ফলে Lucifer এর এর ভাই আর কি দেখে যে Lucifer এর এর মেয়ের ডানা হয়েছে। তখন সে খুব আনন্দ পায়। এই movie টায় দেখানো main উদ্দেশ্য দেখানোর যে Lucifer এর সবসময় crime গুলোক solve করে। মানে উম অন্যায় গুলোকে শুধরায়। এইটাই দেখানো হয়েছে movie টাতে। Hello আসেল্লাম ওয়ালেকুম

ওয়ালেকুম আসেল্লাম আলহামদুলিল্লা ভালো আছি আপনি কেমন আছেন? আল্লারহ অশেষ সহমতে আমি অনেক ভালো আছি আজকে আমি আপনার সাথে আ~ আপনার সাথে আমাদের হ্যাঁ job নিয়ে কথা বলতে চাচ্ছি বা চাকরির খাত নিয়ে কথা বলতে চাচ্ছি আপনি কি আমার সাথে আমাদের উহ চারির খাত বা job section নিয়ে কথা বলতে ইচ্ছুক হ্যাঁ অবশ্যই বলুন আপনি বর্তমানে আমাদের চাকরির অবস্থা বা চাকরির কাজ টা খুবই শোচনীয় একটা বিষয় গিয়ে দাঁড়িয়েছে এই শোচনক বিষয় হচ্ছে বর্তমানে চাকরির বাজারটা খুবই নিম্নগামী বা নিম্নমুখী

বা আমাদের দেশের জন্য আমাদের সমাজের জন্য একটা বহা~ ভয়াবহ পরিস্থিতি দিকে এগিয়ে যাচ্ছে বলে আমি মনে করি এটা খুবই খারাপ একটা দিক বা section একটা দিক বলে আমি মনে করি আপনি কি মনে করেন হ্যাঁ আমারও তাই মনে করি সেই কারণে এখন

হ্যাঁ হ্যাঁ শুন হ্যাঁ হ্যাঁ এখন চাকরির বাজারটা আসলে অনেকেই খারাপ এখন চাকরি করতে গেলে

জি আমি বলছি আপনি কি শুনতে পাচ্ছেন না hello হ্যাঁ হ্যাঁ বলুন আপনি বলুন বলতে চাই এখন চাকরির বাজারটা আসলে অনেক খারাপ আগেকার মতো এখন আর চাকরিটা পাওয়া যায় না এখন চাকরি করতে গেলে certificate এর কোনো প্রয়জন হয় না এখন লাগে experience

কারণ একটা কোনো জায়গাতে যদি আমি চাকরির জন্য যাই সেখানে গিয়ে আমাকে বলবে যে আপনার কি experience আছে দুই থেকে পাঁচ বছর কিংবা দুই বছরের পাঁচ বছরের এই ভাবে তারা বলে কিন্তু company বোঝেনা যে যে একটা graduation করার ছেলে কখন চাকরি করবে আর কখন experience করবে কারণ তার তো পড়াশুনা করতে করতেই তার দিন শেষ হয়ে গেছে সাধারণদের যদি চাকরিই না দেয় তাহলে তারা কিভাবে experience টা বাড়বে

জি জি অবশ্যই আপনার কথা শুনে আমিও সহমত একটা ছেলে যখন সে পড়ালেখা করে তখন তার উম অভিজ্ঞতাটা খু কোথায় পাবে আসল কথা সে যদি চাকরিই না পায় তাহলে সেই অভিজ্ঞতাটা কিভাবে তৈরী করবে তো আমাদের চাকরির বাজারটা হয়ে গেছে এমন যে অভিজ্ঞতা নেই বেশি আমার অভিজ্ঞতা আছে আমি চাকরি পাচ্ছি আমার অভিজ্ঞতা নেই আমি চাকরি পাচ্ছি না কিন্তু আমারতো অভিজ্ঞতা অর্জনের জন্য তো আমাকে চাকরি করতে হবে যখন আমি চাকরিই পাচ্ছি না তখন আমি আমি অভিজ্ঞতা অর্জন কিভাবে করবো আমি মনে করি এটা খুবই খারাপ এবং নিজেদের শোচনীয় একটা দিক বলে আমি মনে করি এই জিনিসটা হওয়া ঠিক নয় কারণ এই জিনিসটার কারণে বেকারত্ব হারটা কিন্তু বেড়ে যাচ্ছে আর তাছাড়া বর্তমান বাজারে চাকরির শিক্ষিত সংখ্যা দিন দিন বাড়ছে পাশাপাশি বেকারত্বের হারটাও বা আমাদের হিসেবে করতে গেলে বাংলাদেশ এ শতকরা উহ উহ fifty percent বা sixty percent seventy percent ই মানুষ বেকারত্বের সমস্যায় ভুগছে একজন মানুষ শিক্ষিত হয়ে যাচ্ছে তার আশানরুপ চাকরি পাচ্ছে না এমনও অনেকে আছে যারা honours বা course tourse complete করে ভিবিন্ন office এ বেসরকারি office এ pieon এর কাজ করছে garments এ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 তাছাড়াও আপনি দেখুন বর্তমানে চাকরির অবস্থা এতোটা খারাপ ভাবে গিয়ে পর্যায় পৌঁছেছে যে চাকরি পেতে চাকরি একটা সোনার হরিণ হয়ে গেছে চাকরি পেতে মানুষ আহ হুড়মুড় খেয়ে পড়ছে প দৌড়াতে প্রতিটা office এ office এ দৌড়িয়ে দৌড়িয়ে সবাই Inter একের পর এক interview দিচ্ছে কিন্তু চাকরি হচ্ছে না বা চাকরি পাচ্ছে না তারা চাকরি দেবে কিভাবে যাদের office এ post ফাঁকা নেই বা জায়গা ফাঁকা নেই আপনার লাগবে এক জন আহ আপনাকে CV জমা দিচ্ছে পঞ্চাশ জন একশো জন তো পঞ্চাশ জন একশো জন কি সে নিতে পারবে তাকে নিতে হবে এক জন তো আমি মনে করি আগে কর্মসংস্থান তৈরী করতে হবে কর্মসংস্থান এক্ষেত্রে সরকারের আরও মনোযোগী হতে হবে যে এক্ষেত্রে উদ্যোক্তা তৈরী করতে হবে উদ্যোক্তা যদি তৈরী করতে পারে তাহলে আহ তাতে সমস্যাটা অনেকটাই সমাধান হবে আপনি কি মনে করেন হম আমার সেটাই মনে করছি সেই কারণ এখন একটা মানুষের উদ্যোক্তাও হওয়াতে চাই সেক্ষেত্রে তার একটা টাকার প্রয়োজন আছে সেক্ষেত্রে তার এখন টাকা নেই সেও উদ্যোগ গ্রহণ করে আর করবে টা কি তারতো টাকা লাগবে তারতো bank এ loan প্রয়োজন আছে তারপরে না সেই কাজ গুলো করে সেখানে আরও দশ পনেরো জন বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন কে আবার কাজের কাজ করাতে পারবে সেক্ষেত্রে সে একটা কাজ জানার পরেও সে চাকরিটা পায় না সে বাসাতে এসেও কোনও উদ্যোগ নিতে পারে না যে bank loan নেবো আমি bank loan শোধ দিতে পারবো কিনা কাজ সঠিক ভাবে হবে কিনা এ ভয়ে সে আর হচ্ছে কাজ গুলো করতে এগোয় না সেক্ষেত্রে আমাদের দেশে যে বেকারত্বতে এভাবে দিন দিন বেড়ে যাবে আপনি কি মনে করেন হম জি জি জি আপনি যেই কথাটা বলেছেন তাতে তো খুবই সুন্দর এবং আন্দনিক বলে আমি মনে করি আসল কথা উদ্যোক্তা তৈরী করতে হলে তারতো অর্থের প্রয়জোন সে একটা জিনিসে উদ্যোগ নিলো বা একটা জিনিস তৈরী বা করার বা কোনও ব্যবসা করার চিন্তা ভাবনা করছে সেক্ষেত্রে তাকে আহ উদ্যোক্তা তৈরী করতে হলে তাকে উদ্যোগ নিতে হবে উদ্যোগ নিতে হলে তাকে আহ অর্থের প্রয়জোন এখন যদি তার কাছে অর্থ না থাকে সে কিভাবে ব্যবসা শুরু করবে বা কোনও হম প্রতিষ্ঠান চালু করবে আসল কথা প্রতিষ্ঠান চালু করতে তাকে মূলধনের প্রয়জোন এখন একটা যুবক ছেলে বা তা অনেক যুবক ছেলে মূলধন কোথা থেকে পাবে এটা একটা বড়ো একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় সে যদি bank থেকে টাকা নিতে যায় তাহলে প্রতেই আমাদের bank গুলোতে যথেষ্ট পরিমানে প্রচুর পরিমানে সুদ দিতে হচ্ছে আহ তার লাভের অধিকাংশ তাকাই সুদের আহ সুদের টাকা হিসাবে দিবে তারা আর ব্যবসায় মূলধন বা লাভ বলে profit বলে কিছু থাকবে না এটাও একটা খুবই

উম চিন্তাভাবনা করছে কিনা আমি বলতে পারবো না তবে দু একটা উদহরণ আমি আপনাকে দিতে পারি যে উহ আমাদের আহ উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে আপনার আহ আহ প্রতিটা আহ জেলা পর্যায়ে একটা করে যুব উন্নয়ন তৈরী করতে হবে এই যুব উন্নয়ন এর মাধ্যমে তারা বিভিন্ন জিনিসের উপর প্রশিক্ষণ নিতে হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে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 প্রশিক্ষণ নিলো কেউ বা আপনার ফা হম হম মানে পোল্ট্রী farm নিয়ে প্রশিক্ষণ নিয়ে তারা উহ একটা জিনিস শিখতে পারলো বা অভিজ্ঞতা অর্জন করতে পারলো সে সম্পর্কে সে তাদের ধারণা হলে তারা ধরে আপনার সেই আমরা বিভিন্ন farming করতে পারবে করতে পারবে করলে তারা আহ মোটামুটি নিজের সাবলম্বিন হ~ হতে পারবে এবং আরও দুই চার পাঁচ জন কে সে তার farming বা project এ সে চাকরি দিতে পারবে বা তাতে কর্মসংস্থান তৈরি করিয়ে দিতে পারবে বলে আমি মনে করি তবে এই ক্ষেত্রে সরকারকে আরও সরকার বা ব্যবস্থা করতে যথেষ্ট মনোযোগী হতে হবে যে প্রশিক্ষণ শেষে তাদের একটা মূলধনের ব্যবস্থা করে দিতে হবে যে আহ সুদ বিহীন মূলধন যে পর্যাপ্ত পরিমানে মূলধনের ব্যবস্থা করা যায় ঠিক আছে আপনার প্রয়োজন এখন পাঁচ lakh টাকা আপনাকে দিচ্ছে পঞ্চাশ হাজার টাকা তারপর পঞ্চাশ হাজার টাকা তে আপনার আর ব্যবসা হবে না কি বলেন হবে কি ব্যবসা আপনার

তো সেক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে তাদেরকে minimum একটা নির্দিষ্ট পরিমানে অর্থ দিতে হইবে যে অর্থ টা তারা কাজে লাগিয়ে ব্যবসা ব্যবসা তৈরী করতে পারবে বা দাঁড় করতে পারবে সে অর্থ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

শিক্ষা যেখানে বাস্তবে সবথেকে শেখানো যায় কারিগরি শিক্ষা তো আমরা কারিগরি শিক্ষাতে ধরেন school college এ ধরেন সবকিছু college vercity তে সবকিছু ধরেন হাতে কলমে শেখানো হয় সেখানে কারিগরিতে machine পত্র থাকে সবকিছু নিজস্ব ভাবেই থাকে এবং প্রযোজনে তারা শিক্ষাত্রী দের mail করে এবং তাদের হাতে কলমেই কাজ শেখায় সেক্ষেত্রে কারিগরিতে পড়াশুনা করলে আমার মতে এটা ভালো হবে বাইরের দেশে যেরকম আমাদের দেশে

কিন্তু বাইরের দেশে শিক্ষার মান ধ্যান অনেক উন্নত এই যে আমাদের দেশে ছেলেপিলে যারা ভালো কারিগরিতে গিয়ে পড়াশুনা করে তারা বাইরের দেশে কেন চলে যাচ্ছে কারণ দেশে তারা মূল্যায়ন পায় না পড়াশুনা ভালো করে কামেও সবকিছু পারে কিন্তু সেটা ঠিকভাবে চাকরিটা মূল্যায়নটা না পেয়ে তারা বাইরের দেশে চলে যায় কিন্তু সেখানে গিয়ে তারা ভালো position নেয় এবং ভালো বেতনে তারা চাকরি করে সেক্ষেত্রে আমার মতে general line এ না পড়ে আমরা কারিগরির দিকে আগে যেতে পারি এতে আমাদের সবার জন্য ভালো এবং বেকারত্বটাও দূর হবে বাংলাদেশের এবং আমাদের আরও উন্নত machine পত্র নিয়ে আসা দরকার সরকারের সরকারের আরও উদ্যোগ নেওয়া দরকার বড়ো বড়ো বেশি বেশি যেন machine আসে জি জি জি জি আপনি অনেক সুন্দর বলেছেন আপনার কথা গুলো খুবই যুক্তির ছিল বলে আমি মনে করি যে আপনার কথাগুলোর ভেতরে একটা সল্পীকতা ছিল আসল কথা ঠিক আছে কারিগরি শিক্ষাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ছেলে কারিগরিতে পড়ালেখা করে সে স্বশিক্ষিত হতে পারছে বা সে কোনো একটা বিষয়ের ওপরে নির্দিষ্ট একটা জ্ঞান লাভ করতে পারছে বলে আমি মনে করি সেই জ্ঞান এর মাধ্যমে সে নিজেকে বিকশিত করতে পারছে বা বা নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরী করতে পারছে তার under এ আরও দুই চার পাঁচ পঞ্চাশ জন আহ শ্রমিক কাজ করতে পারবে বা সে নিজেই একটা বে ধরেন আপনি একটা কারিগরি site section থেকে mechanical নিয়ে পড়ে আপনি একটা workshop দিতে পারলেন সে আপনি গাড়ির mechanic মেরামত আহ তারপরে হচ্ছে motor cycle মেরামত তাছাড়াও হচ্ছে আপনি structure বিভিন্ন structure তৈরী করতে পারবেন এক্ষেত্রে সে যেমন আপনি সবলম্বি হচ্ছেন পাশাপাশি আপনার দোকানে আরও দু একজন কর্মচারী রেখে আপনি তাদেরকে কিন্তু তাদের চাকরির খাত টা তৈরী করে দিতে পারছেন বা তাদের পরিবাকেও আপনি সাবলম্বি হিসাবে গড়ে তুলতে পারছেন এটা খুবই সুন্দর একটা দিক বা সুন্দর একটা খাত আমি মনে করি এই খাত নিয়ে আমাদের অনেক চিন্তাভাবনা করতে হবে এবং গবেষণা করতে হবে কিভাবে আমরা এই খাত এর প্রতি আমাদের জনসংখ্যা বা আমাদের ছাত্রছাত্রী বা আমাদের দেশের নাগরিকদের উদ্ধির্ত করতে পারি বা এক্ষেত্রে তাদের কে অনেক সুযোগ সুবিধা বা সহায়তা করতে পারি বা মনে করেন আপনি একটা প্রশিক্ষণ দিলেন ছয় মাস মেয়াদি বা তিন মাস একটা প্রশিক্ষণ দিলেন প্রশিক্ষণের জন্য তাদের ধরুন প্রশিক্ষণের জ~ জন্য তারা সেই প্রশিক্ষণে উদ্বিত্য হয় বা করার চিন্তাভাবনা থাকে তাদের নামমাত্র কিছু প্রশিক্ষণ শেষে কিছু honorarium বা কিছু টাকা দিলে তাদের আশ ভাবটা বাড়বে এক্ষেত্রে তাদের আগ্রহ টা বাড়বে তারা যখন বা তাদের কোনো একটা আশ্বাস দিলে যে কিছু একটা ঋণ পেলো বা একটা ব্যবসা কাজে সহায়তা করবে এই খাটনি তারা তাহলে তাদের আগ্রহটা খুবই বাড়বে তাছাড়াও আমি আপনাকে বলি আ~ আরও কিছু খাত আছে যেমন আমাদের garment খাত আছে তারপরে textile খাত আছে এই খাত গুলো আছে যদি আরও এই খাত গুলো নিয়ে যদি সরকার আরও কিছু চিন্তাভাবনা করতো বা

এই খাত এ ধরেন এখন দেখবেন যে বাংলাদেশের অধিগত শ্রমিক তাই শ্রমিকরা কিন্তু পোশাক শিল্পে কাজ করছে এই পোশাক শিল্পে কাজ করার মাধ্যমে তারা তাদের নিজের সংসার চালাচ্ছে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 নিয়মিত করতে হবে একটু সোহানীয়া পর্যায়ে বা ভালো একটা পর্যায়ে salary stay করলে তাদের আগ্রহ টা বাড়বে বলে আমি মনে করি এই সব খাত নিয়ে যদি চিন্তাভাবনা করি তাহলে আমার বেকার সমস্যা টা অচিরেই সমাধান করা যাবে বলে আমি মনে করছি এটা নিয়ে সরকারকে আরও ভাবতে হবে আরও চিন্তাভাবনা করতে হবে বলে আমি মনে করি আপনার প্রতিটা কথায় আমার খুবই ভালো লেগেছে আপনি খুবই আন্তরিক খুবই ভালো যুক্তি সংগত উদাহরণ আমার সাথে দিয়েছেন আপনার যুক্তি সংগত উদাহরণ গুলো খুবই ভালই আরও ভালো হবে আপনার সাথে কথা বলে ভালো লাগলো আল্লা হাফিজ

ওয়ালাইকুম আসসালাম ভালো আছো তুমি? জ্বি আলহামদুলিল্লাহ ভাই আছি মোটা মুটি খুব একটা ভালো নাই কারণ দেশের যে politics এর অবস্থা রাজনৈতিকদের পরিবেশ পরিস্থিতি এগুলা চিন্তা ভাবনা করতে গেলে এক দিক থেকে মানে মন মানসিকতা দিক থেকে খুব একটা ভালো নেই আর বলো না ভাই এটাতো আমিও দেখছি আর কি বলবো politics এর অবস্থা যে এত খারাপ মানে এদের মুখে মানে থুথু যদি মুখ দিয়ে বার হই তাও এদের মুখে মারতে মন চায় না এমন অবস্থা দেশে কোন vote আছে এ যে কিছু দিন আগে যে vote টা হলো এটা একটা কোন নির্বাচন হলো নির্বাচনে পনের percent vote পরে না মানুষ তো মানে এদের মুখ থেকে ফিরাই নিছে কিন্তু মানুষ তো বুঝছে না যে এদের জন্যে আমাদের এখন এ অবস্থা দেশের জিনিস পাতির কত দাম আজকে যে জিনিস টা কিনবে একটাকা ঐ জিনিস দুই দিন পরে হয়ে যাচ্ছে তিন টাকা এ ভাবে জিনিসের দাম বাড়তে আছে সামনে আছে রমজান আসছে রমজানে যে কি করবে এখন থেকেই মনে হয় এরা syndicate করা শুরু করে দিয়েছে রমজানে

রাজনীতিবিদ করলে কি করবে তাদের কিছু বলতে পারছেনা তারা নেতা মন্ত্রির ভাই অমক মন্ত্রির চাচা বড় ভাই কি করবে ভাই একটা অবস্থা মানে আর কি কথা বলা এদের বিষয়ে কথা বলাটাও খারাপ হ্যা একদম ঠিক বলছেন ভাই আপনি এ যে প্রথমে যে point বললেন এই যে vote ধিকার আরকি আসলে তো বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ কিন্তু গণতান্ত্রিক দেশে কিন্তু বাংলাদেশে গনতন্ত্র বলে কিছুই নেই মানুষের যে মৌলিক পাঁচ টা অধিকার থাকে এই পাঁচ টা অধিকারের মধ্যে দুইটা অধিকার বর্তমান যে পরিবেশ দেশের মানে তার আরহন করে দিছে একেবারে নাই বললেই চলে এক number বাক স্বাধীনতা হরন করছে আর vote ধিকার এই দুইটা জিনিসেই মানে মৌলিক অধিকার দুইটাই একেবারে হরন করে নিচে মৌলিক অধিকারের কথা বলে লজ্জা দিওনা মৌলিক অধিকার বাংলাদেশে অন্তত নাই কোন কিছুই নাই কিচ্ছু নাই হ্যা এ্যটাই গণতান্ত্রিক দেশে কিন্তু vote ধিকার টাই main আর এই vote এ রাতের আধারে vote হয়ে যাচ্ছে, vote না হতেই দেখা যাচ্ছে vote কোন রকম হলো নির্বাচন office গিয়ে যে নেতা এলাকার সে ঘোষনা দিয়ে দিলো অমন হলো pass করে দিছে আসলে এগুলা নিয়ে আলোচনা করা ঠিক না মানে তুমি vote আর কি পাও বেশি সমস্যা নাই ইয়াত যাই আরকি স্বাক্ষর হচ্ছে আরেক জনে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভাই একদম এরকমে হচ্ছে চারদিকে দেখছি এগুলা কিছু দিন আগে নির্বাচন হলো হটাতে এরকম হইছিলো হীরো আলম বেশি vote পাইলো এমনি ষোষণা হোল ও বেশি vote পাইছে কিন্তু যাওয়ার পরে মানে পরে ষোষণা আসছে নাকি ও হাইরা গেছে হ্যাঁ হ্যাঁ বগুড়া ছয় আসন আর চার আসন থেকে দাঁড়াই ছিলো তো আসলে মানুষ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো দেখা যাচ্ছে সে কিন্তু মানে এই ভাবে position থেকে এসে নির্বাচন করে এভাবে লড়বে সে কিন্তু এভাবে ভাবতেই পারছিল না কিন্তু দেখেন তো সেই শেষ পর্যন্ত সফল হইতে গিয়েও মানে সফলতার ফলটা পাইলো না আরকি এরা ও বানাইছে ও জোর কইরা বানাইছে মানে এরা seat এই পাবেন তাই, ঐ ন্যায্য vote ঐ পাইছে আর ঐ টা যে এরা প্রমান করবে যেমন এরা কিভাবে করবে এই ঐ কি একটা machine আনছে কোন যায়গা তে কি নাম কি EVEN ঐ খানে vote কিভাবে গননা হয় না কি কি হয় রে হয় আমি যে vote টা দিলাম আমি যে ঐ প্রতিক কে vote টা দিচ্ছি আমি যে পরে দেখমু আমি যে কি vote টা পৌঁছালো সেটা কোন ব্যবস্থা আছে কোন ব্যবস্থা নাই মানে খুবেই একটা মানে চুরি করার একটা সঠিক উপায় EVEN নামে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলছেন এই চুরি করার একদম সঠিক প্রন্থা এডা আসলে এরা এই গুলা এই জন্য তারা আরো আনছে যে দুর্নীতি করে তারা মানে চুরি করার পরে যে প্রমান এ প্রমান টা রাখতে চায় না এ জন্যে ধরেন আরকি মানে এই system গুলা তারা চালু করছে আস্তে আস্তে রাজনীতি করার একটা চাল আরকি ঐ ballot তো ধরো গোনা যেত আগে ballot টা মারা লাগছে না প্রমাণ হয়ে গেলো একটা এখন তো ballot তো পাবে না এখন শুধু computer র মতোন আরকি খালি টিপ দেয় আর একটা vote হয় কিন্তু vote টা আমি দিলাম যে কোন জায়গায় পড়লো এটা কিন্তু এসব প্রমাণ নেই এমন একটা অবস্থা ballot তো ballot তো কাগজের ঐটা তো মানে কাগজে তাও দেখা যায় তো যে আমি আসলে কোনটাতে কি করিছি না করছি ঐটা চাক্ষুশ অন্তত বাংলাদেশের এই যে কৃষক বাংলাদেশ কিন্তু কৃষি প্রধান দেশ তো এদেশের মানুষেরা তো বেশি শিক্ষিত না হ্যা Young Generation আমাদের generation টা সবাই প্রায় শিক্ষিত কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু এই যে কাগজের বিষয়টা এটা কিন্তু তারা খুব সুন্দর ভাবে বুঝতো এবং তাদের vote ধিকার বিষয় গুলা তারা নিশ্চিত করতে পারতো কিন্তু এই যে নতুন নতুন digitization নামে নতুন নতুন প্রদ্ধতি এগুলা আনতেছে আসলে এগুলা সবি তাদের দুর্নীতি করার একটা সঠিক মানে পথ আরকি বলা চলে তো এই জন্যেই কিন্তু তারা এগুলা করতেছে মানে সবার সামনে দেখাচ্ছে আমি চুরি করতেছি কিন্তু আর কি কেউ বুঝতে পারতে ছেনা যে চুরি হচ্ছে সবি হচ্ছে মানে নিয়ম প্রন্থার ভিতর চুরি হচ্ছে আসলেই এগুলো আসলে ঠিক না দেশের রাজনীতি নষ্ট হয়ে গেছে

হ্যাঁ হ্যাঁ আসলে আপনি একটা মিছিল meeting করতে যাবেন যে সরকারের একটা কোন ভুল দিক অবলম্বন করছে বা ভুল একটা সিদ্ধান্ত নিচ্ছে

তাদের যে মানে police এর আসলে এগুলা তো করা উচিৎ? না যে police কি জনগনের সেবক কিন্তু না police এখন হয়ে গেছে হলো সরকারের মানে চামচা এক কথায় বাংলা ভাষায় যেটা বলে সরকার যেটা বলবে সেটাই শুনবে তো police দেখা যাচ্ছে সাধারণ জনগনের উপর চওড়া হচ্ছে আপনি জন সমাগম করতে চাচ্ছেন তারা মানে নির্বিচারে আরকি গুলি করতেছে কোন কথা ছাড়া তখন তো মানুষও ভয় পেয়ে যায় তো এজন্য সরকারের বিরুদ্ধে কেউ কোন বিচার ঐ ভাবে বলতে পারছে না বা রাস্তায় নামতে পারছে না police এখনতো হয়ে গেছে তুমি আমি তো police এ চাকরি করতে পারবো না police র এক মাত্র কাজ হলো দলের লোকের ছেলে পেলে যারা ছাত্র league করছে বা কারো বাপ MP আছে minister আছে এরা হচ্ছে পুলিশে চাকরি করবে এখনকার সাধারণ ছেলে পুলে চাকরি করতে পারবে না তো, নিবেই না বলবে যে তুমি ঐ যে দুর্নীতি ভাই ঐ জায়গাতেও সরকার দলীয় বা মানে এক কথায় রাজনীতি, রাজনীতি গড় কারণেই এগুলা হচ্ছে আরকি রাজনীতির সব গুলাই চাল এক প্রকার রাজনীতিতে মানে সবাই চায় যে আমি এই যে MP আছি suppose আমার আহ মনে করেন যে আমি তো কখনো চাইবো না যে অন্য কেউ আসুক, আমি অবশ্যই মানে আমার কাছের লোক এরকম কেউ আসুক আরকি এগুলো সবি রাজনীতিগত একটা পরিবেশ পরিস্থিতি

কেউ হারবে জীবনে ও চাবে যে আমি জিতি, কেউ কি চাবে তুমি চাবে তুমি রাহো? বলবে আমি আবার জিতবো যেভাবেই হোক যেমন তুমি এখন running মন্ত্রী আছো তুমি তো পদত্যাগ করোনি এটা কোন দিন সম্ভব? এটা কোন দেশে আছে যে running ক্ষমতা থাকার পরে হ্যাঁ যদি পারতো দুইজন তিনজন caretaker একটা government ছিলো আগে এভাবে একটা নির্বাচন হোক তাহলে দেশের মানুষ একটা নির্ভয়ে vote দিতে পারবে, তা তো না, আগে দেখতাম army মোতায়েন হতো vote এ এখন আর হয় না এখন নির্বাচন হয় কিছু police র উপর আর অন্যন্য যে সব আস্তা ভাজন RAF বলো brigadier বলো এরা করে কিন্তু army দের হাতে এখন নির্বাচন দেয় না কারণ army রা সৎ ভাবে নির্বাচন করবে যে, এ হচ্ছে এখন দেশের পরিস্থিতি শুধু নির্বাচনেই না দেখা যাচ্ছে যে আপনি চাকরি বাকরি sector এ তাকায় দেখেন বা যে কোন মানে সব sector এ দুর্নীতি, যোগ্য পার্থীরা মানে যোগ্যরা যারা আছে আরকি যোগ্যরা যোগ্য স্থানে বসতে পারছে না আপনি দেখেন যে আমাদের মন্ত্রি যারা এ মন্ত্রী যারা আছে আরকি তাদের মন্ত্রণালয় যারা এ যে sector এ আছে স্বাস্থ্য মন্ত্রী মনে করেন যে ও স্বাস্থ্য সম্পর্কে কোন জ্ঞানেই নাই আবার এদিকে শিক্ষা মন্ত্রী দেখা যাচ্ছে ও doctorate pass করে শিক্ষা মন্ত্রি হচ্ছে কিন্তু সে একজন ডাক্টার এ তো তার মানে এ শিক্ষা সম্পর্কে তার কোন জ্ঞানই নাই ঐ ভাবে সে ঐ মন্ত্রনালয় টা চালাইতে পারবে না, কিন্তু সে তার মন্ত্রণালয়ে বসে আছে আবার দেখেন কি ক্রিড়া মন্ত্রি মানে BCB এর সভাপতি যারা হচ্ছে এরা তারা কোন দিন মাঠে খেলা ধুলাই করেনি কিন্তু তারা একে দেখেন

অর্থ মন্ত্রির কথা টা বলো অর্থ মন্ত্রীর মানে বাংলাদেশের সব থেকে বড় হচ্ছে মানে কর ফাঁকিবাজ ও হচ্ছে অর্থ মন্ত্রী

তাইলে একটা দেশের অর্থনীতি কেমন হবে যদি একটা অর্থ মন্ত্রী এরকম হয় এগুলা সব দেখেও না দেখার ভান করে খালি ক্ষমতায় টিকে থাকা লাগবে হ্যাঁ সেটাই ওই যে কথায় আছে না জোর যার মুল্লুক তার তো দেশের পরিবেশ হয়ে গেছে ও রকম যে আমি সরকার দলীয় লোক বা আমি সরকারের প্রধান বা আমি সরকারের কোন একটা মন্ত্রী আমার জোর আছে আমার এলাকায় আমি রাজা, আমার পরে আর কেউ যেন কথা না বলতে পারে, এরকম আরকি সবাই প্রজা আমি রাজা বাকি সব প্রজা, তো বিষটা এরকম

সরকারের হচ্ছে আস্থাভাজন সালমান রহমান ছিলো আর আর হচ্ছে company ভ্যাকসিনকো ও দিয়া দিলো হচ্ছে vaccine এর মানে সকল কাজের অধিকার দিলো এটা কোন দেশে আছে যে একটা company একটা সরকারি ভাবে দেয় এটা কোন দিন সম্ভব কি করলো vaccine নকল vaccine দিলো তারপরে mask

হ্যাঁ ভাই আসলে সবি রাজনীতির এক একটা অংশ রাজনীতি তো ওই যে মানে আপনি রাজনীতি করছেন আপনি ধরেন মনে করেন যে একটা মন্ত্রণালয় এ আছেন এখন আপনার তো মন্ত্রনালয় টিকে রাখার জন্য বা অন্তত আপনার support এ কাউকে রাখা লাগবে তাছাড়া তো সম্ভব না তখন আপনি কি করছেন যে আপনি আস্থাভাজন কাছের লোক গুলারে টানছেন যে গুলা আহ মানে মনে করেন যে চাকরির যোগ্য না যে এ স্থানে বসার জন্য তাদের ও সেই স্থানে বসাই দিচ্ছেন তো এরকম বিষয় গুলাই হয়ে আসছে আর এই কারনেই রাজনীতির করার পরিবেশ বলেন চারদিকে নকল সকল sector গুলাই এরকম হয়ে আসার কারণে বাংলাদেশ আরকি ক্ষতিগ্রস্থ হচ্ছে আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছে

তুমি এতো দিন যা পড়া শোনা করবে তা কোন কাজেই লাগবে না চাকরির জন্য আবার আলাদা ভাবে পড়া লাগবে একটা দেশে থাকরে ভাই আমার চাকরির জন্যে আমার জানা লাগবে হচ্ছে ঐ কত সালে মারা গেছে এই কত সালে মারা গেছে চাকরি করবো তো যে বিষয়ে চাকরি করবো সে বিষয়ে জিনিস জানা লাগে আমি কিসের জন্য জানতে যাব ইতিহাস এ কবে কি কার কি কি হইছে এইগুলা জেনে লাভ আছে যে sector এ আমি job করবো সে sector এ সব কিছু জানা লাগবে এগুলা আসলে সব